গাড়ির কালার ব্যাপক দোকানটি নীল কালারের -এর ঘেরাও করা আছে। এবং চেয়ার গুলো আছে চেয়ারে - এ উ-ম দুটো ছেলে বসে আছে।